নমস্কার আপনাদের স্বাগত আজ আমি আপনাদের শেখাবো যে একটি email script কিভাবে বানায় বিশেষত যখন আপনি ইউসারকে website registering করাচ্ছেন
আপনি কিভাবে তাদের একটি email পাঠিয়ে নিশ্চিত করবেন যে তারা registered করেছেন আমি এটি আংশিকভাবে একটি script বানিয়ে করবএকটি send me an email script
এটি একটি html আকারে হবে যাতে আপনি একটি subject এবং বার্তা লিখতে পারেন এবং একটি নির্দিষ্ট এড্রেসে পাঠাতে পারে
সুতরাং আমরা একটি address ভ্যারিয়েবল বানাবো
আমি এখানে আমার hotmail এড্রেস লিখব
আপনি দেখতে পারেন আমি আমার বর্তমান hotmail পৃষ্ঠা খুলে inbox এ টিপলে এখানে কোনো emails নেই
এই মুহূর্তে নতুন কোনো emails নেই
সুতরাং এই এড্রেসই আমার address ভ্যরিয়েবলে রয়েছে আমি ভ্যরিয়েবলের নতুন নাম to দেবো
আমরা এটি পাঠাতে mail ফাংশন ব্যবহার করব
আমাদের এখানে from এবং subject থাকবে
এখানে একটি standard subject থাকবে যা বলে যে email from phpacademy
এরপর একটি html form প্রয়োজন যা জমা করবে এবং আমি নিজে থেকে জমা করার form বানাবো
এখন এখানে কিছু html code রাখি আমার কাছে এখানে একটি form থাকবে so এই পৃষ্ঠায় send me an email dot php এর সাথে জমা have
method হবে post
আমরা এখানে আমাদের form সমাপ্ত করব
user the ইচ্ছে the লিখতে পারে the তারা এখানে এই উল্লিখিত email এড্রেসে পাঠাতে চায়
অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ কারণ একটি form বানানোর সময় আপনি বলতে পারেন আপনি এই বিশেষ এড্রেসে পাঠাতে চান
send me an email script শুধুমাত্র এতটাই হবেemail যা আপনি আপনার website অন্তর্ভুক্ত করতে চান
এখন আমাদের একটি text input have
এখানে আমাকে email পাঠানো ব্যক্তির name হতে হবে
সুতরাং আপনার কাছে type text have যার name হল name
আমাদের কাছে এখনকার জন্য max length 20 have
এর নীচে আমরা একটি text এরিয়া বানাবো
তাই আমি লিখব textarea এবং এটি এইভাবে শেষ করব
তারপর আমরা এর name message দেবো
এখানে একটি অনুচ্ছেদের শুরু এবং একটি অনুচ্ছেদ শেষ করি
এবং এখানে নীচে একটি submit বোতাম বানাই যার মান send এর সমান
বা send me this ঠিক আছে
তাই আপনি আমাদের পৃষ্ঠায় so এখানে এই পৃষ্ঠা চয়ন করলে
এই স্থানটি নামের জন্য এবং এই স্থানটি বার্তার জন্য
তাই আমি এখানে name লিখব এবং এখানে message লিখব
এখন এটি বেশ ভালো দেখাচ্ছে আমাদের কাছে name box এবং message box রয়েছে
এবং আমরা এই বোতামে টিপলে email চলে যাবে
check আছে তাই সবার প্রথমে আমাদের php code ভিতরে যাচাই করতে হবে যে submit বোতাম টেপা হয়েছে কিনা
for জন্য আমাদের কাছে বন্ধনীতে if statement রয়েছে এবং ব্লকের জন্য কোঁকড়া বন্ধনী যদি condition সত্য হয়
condition এই বন্ধনীর ভিতরে হবে
condition submit বোতামের post ভ্যারিয়েবল হবে
যতক্ষণ submit বোতামের একটি মান থাকে একটি বানান ভুল
যতক্ষণ submit button টেপা হয়েছে এটি একটি মান রাখবে এবং সেই মান has send me this
এর মানে has form জমা দেওয়া হয়েছে কারণ বোতাম টেপা হয়েছে
তাই এর ভিতরে আমাদের সর্বপ্রথম কাজ হল form থেকে তথ্য পাওয়া
এবং সেটি হল সেই ব্যক্তির name যে form জমা দিয়ে email পাঠাচ্ছে
এবং তাদের name এখানে এই form অন্তর্ভুক্ত করা হয়দুঃখিত এখানে এই field হল name
এছাড়াও এখানে message রয়েছে যাতে আমরা সহজেই ভ্যারিয়েবল গঠনের প্রতিলিপি করতে পারি এবং এখানে message লিখতে পারি
এটি যাচাই করতে আমি লিখব echo name
এবং আমি message কে এর সাথে জুড়ে দেবো
এখানে আমি লিখব alex
এবং এখানে আমি লিখব hi there!
send me this we টিপুন এবং আমরা সেখানে alex এবং hi there! পেয়েছি
সুতরাং তাহলে আমরা জানি যে ফর্মের তথ্য সঠিকভাবে জমা হয়েছে
in ভিডিওটির পরবর্তী অংশে আমরা শিখব যে এটি কিভাবে যাচাই করা যায় এবং শেষে in মেলটিকে এখানে উল্লিখিত ইউসারের email id তে পাঠানো যায়
তাই পরবর্তী অংশে আমাদের সাথে যোগাযোগ করুন
এই tutorial অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়